হঠাৎ কলকাতা বইমেলাতে সবচেয়ে বড় বিদেশী আহ বইয়ের যে stall টা হবে সেটা হবে স্পেন দেশে। সত্যি কথা বলতে স্প্যানীশ বা স্পেন দেশের ভাষা আমার কিন্তু জানা নেই। তবে তা সত্তেও আহ সেই stall এ গিয়ে সেই দোকানে গিয়ে বইপত্র ঘাটা এটা আমার বেশ লাগে। ছোটবেলা থেকেই বই পড়তে খুবও ভালোবাসি। কিন্তু মজার কথা হচ্ছে এটাই, পড়ার বইটা বাদ দিয়ে যেকোনো বই। মানে স্কুলে যেসমস্ত বই দিত ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, অংক এইগুলো একদম ইচ্ছে করতো না, ওগুলো বাদের খাতায়।

কিন্তু গল্পের বই পড়াটা দারুণ নেশা এটা আমার আছে। একটা কবিতা আছে না, ‘পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া‘ খানিকটা সেরকম। পাশের পড়া পড়তে মন চাইত না, ফেলের পড়া পড়ব, গল্পের বই। কবিতা পড়তে অত কখনোই ভালোবাসিনি কবিতা পড়তে ভাল্লাগতো না, ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখা, তার মধ্যে আবার আহ কবি কতটুকু মনের ভাব বুঝাতো, ওগুলো বাবা আমার মাথায় আসতো না। গল্প, উপন্যাস এগুলোতে আমার খুব মন। আমার মনে আছে, জীবনের প্রথম যে বইটা আমি কিনেছিলাম সেটা শরৎচন্দ্রের রচনাবলী। সহজ রচনাবলী। বেশ মোটা বই। এই যে বাংলার কথা শিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, একদম ‍ঠিক। কত ঘটনা, কত মানুষের সম্পর্কের জটিলতা । জীবনের সমস্যাকে ওনি এত সাবলীলভাবে লিখতে পেরেছেন, সত্যি, খুব কম লেখকের হয়ত এই ধরনের গুণগুলো থাকে। তখন আমার যথেষ্ঠ কম বয়স। কম বয়স মানে এই class eight এরকম সময় পড়ি। আমি তখন তখন বইটা কিনেছিলাম খুব মজা লেগেছিল। বই পড়ার আবার একটা নিয়ম ছিল আমার। মানে, একটা ধরন ছিল, সেটা কিরকম। মা, এই গল্পের বইটা পড়া ঠিক পছন্দ করতো না। বিশেষত যখন পড়ার বই গল্পের বই নিয়ে বসতাম তখন তো একদম পছন্দ করতেন না, খুব বকা দিতেন তাই জন্য একটা নিয়ম বের করেছিলেন। যেগুলো খুব পাতলা বই হতো বা যদিও একটু মোটা বই হয়ে থাকে সেক্ষেত্রে কি করতাম, পড়ার বইয়ের সাথে ওগুলোকে নিয়ে বসতাম, যেকোন একটা বই। তারপর পড়ার বইয়ের মাঝে ওই বই ঢুকিয়ে সুন্দর করে ওই বইটা পড়তাম। দূর থেকে মা ভাবতো পড়ার বই পড়ছি বুঝুন কান্ড কিন্তু আদৌতো সেটা পড়তাম না পরে সেটা মা

একেবারেই যে কিশোর বয়স থেকে ছোট বয়স থেকে ছিল তা নয়। এসময় তো মা যা পড়াতো যা স্কুলের বই ছিল তাই পড়তাম। নেশাটা এলো এই class seven eight থেকে আমার এখনো মনে রয়েছে class eight এই আমার প্রথম বইমেলায় যাওয়া।

একটা আলাদা রকমের আনন্দ ছিল। তারপর থেকে আমার যতদুর মনে হয় একবারো মনে হয় বইমেলাতে যাওয়া আমি ছাড়িনি। প্রত্যেক বছর গেছি শুধু গেছি তা নয় গুচ্ছ গুচ্ছ বইও কিনেছি। কখনো শরৎচন্দ্রের বিভিন্ন রকম বই, কখনো বঙ্কিম কখনো বিভূতিভূষণ, কত কি! বই কেনা হয়। বছরে একবার ওই বইমেলাতে গিয়ে আলাদা করে বই কেনাটা আর হয় না। বই পড়ার সময় নেই এখন। কারণ কাজের চাপ থেকে শুরু করে মোবাইল বলে একটা বিষয় চলে এসেছে জীবনে। এই মোবাইলের ঠেলাই প্রচুর সময় নষ্ট হয়ে যাই। তাই এই বইটা পড়া হয়ে ওঠে না। তার মধ্যেও চেষ্টা করি যতটা সম্ভব আহ যেকোন বই ‍কিনে সেটাকে শেষ করার। এই বছর যখন গেলাম বইমেলাতে তিনটা বই কিনেছি একসাথে। তার মধ্যে একটা শীর্ষেন্দুর উপন্যাস ‍ছিল। বেশ মজার। পড়েছি শেষও হয়ে গেছে সেটা। আরও দুটো বই আছে। তার মধ্যে আবার একটা হল, মিশর দেশের গল্প। এই মিশর দেশের যে সমস্ত মমি-টমি থাকে না সেগুলো। আমার না আবার দেখেছি খুব বেশি আহ কাল্পনিক গল্পটা না অত আমার ভাল লাগে না বা প্রেমের গল্প অত বেশি ভাল লাগে না। রোমান্টিক প্রেমের গল্প এগুলো আমার ভাল্লাগে না। আমার একটু ভাল্লাগে সাইকোলজির উপর যদি কোন বই থাকে বা অর্থপূর্ণ যদি কোন বই থাকে। তথ্যের উপর ভিত্তি করে সেসব বই আমার পড়তে খুব ভাল লাগে। একটা বই পড়েছিলাম তাও বছর তিন আগে সে বইটা ছিল হলদে গোলাপ, বইটার নাম। লেখকের নাম এই মুহুর্তে মনে করতে পারছি না। বইটা ছিল এই সমকামি এদেরকে নিয়ে অনেক কিছু জেনেছিলাম। অনেকটা বুঝেছিলাম। বই পড়লে অনেক কিছু জানা যায়। অনেক কিছু শেখা যায়। অনেক কিছু অনুধাবন করার একটা ক্ষমতা, এটা আসে। এই যে, এই বছর বইগুলো কিনলাম। তার মধ্যে এই যে মিশর দেশের যে বইটা কিনেছি। সেটা পড়ে যে কত কিছু জানতে পারছি সেটা ধারণার বাইরে। পড়তে পড়তে, কখন চলে যাচ্ছি সেই মিশর দেশের পিরামিডের কাছে, মমিদের কাছে, সেই মরুভূমিতে আলাদাই কল্পনার জগৎ তৈরী হয়। তবে ঘটনাটা অন্য জায়গায়, ঘটনা হচ্ছে, আজকাল মানুষের কাছে সময়ের বড় অভাব। এখনকার যুগের ছেলেমেয়েরা বই পড়ে, পড়ে না তা নয়। কিন্তু অই সবই কম্পিউটারের যুগে, ফোনে বা কম্পিউটারে এসব জায়গায়।

তবু চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে বইয়ের মধ্যে রাখার। কিছু সময় এদিক ওদিক চলে যায়, কাজের জন্য ক্লান্ত হয়ে পড়ি বলে বই পড়া হয় না। এছাড়াও তো অনেক কিছু থাকে যার জন্য বই পড়া হয় না। মাঝে মাঝে নিজের ওপরই খুব রাগ হয়। মনে হয়, বই না পড়ার জন্য অজুহাতটা মনে হয় আমিই তৈরী করছি। তখন আবার জোর করে বইটা নিয়ে পড়তে বসি। যেই গল্পের বইটা নিয়ে বসলাম অমনি মনে হল জীবনের যত দুঃখ কষ্ট ছিল সেগুলো যেন মুছে গেল। একটা নতুন জগতে চলে গেলাম আর কোন দুশ্চিন্তা মাথায় আসছে না সেই সময়ের জন্য। পড়তে পড়তে দেখি কত ঘন্টা পেরিয়ে গেল। খোঁজই নেই সময়ের। দিব্যি পড়ে গেলাম। তখন ঘাড় ব্যাথাও হয় না, ঘুমও পায় না। বেশ লাগে। এই বই পড়ার নেশাটা যদি ধরে রাখা যায় না খুব ভাল। আর আমি অবশ্যই অবশ্যই চাইব বাকি যারা রয়েছে আমার সমবয়সী, আমার ছোটরা এরা সবাই যেন একবার হলেও জীবনে বা জীবনের কিছুটা সময় হলেও যেন তারা বই পড়ে। সেটা গল্পের বই হোক বা যাই হোক। খুব দরকার বই পড়াটা। নিজেকে সমৃদ্ধ করার জন্য দরকার। আজ সেই অবধি থাক। বই নিয়ে না হয় পরে একদিন কথা বলব আরো বেশি। আজকে এইটুকুই থাকল। আসসালাম আলাইকুম আপু কেমন আছেন? আলাকুমআসসালাম আপু ভালো আছি আপনি ভালো আছেন? জি আপু আহাম্দুলিল্লা আপু অনেক ভালো আছি আজকে আমরা education নিয়ে কিছু কথা বলবো আপনি আমি কিছু জানাবেন এবং আমি আপনাকে কিছু জানবার চেষ্টা করবো আচ্ছা আপু education বলতে আপনি কি বুজেন সেটা যদি একটু বোঝান education বলতে আসলে আমরা যেটা বুজি বুজি সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জন ই হচ্ছে শিক্ষা ব্যাপক বা পদ্ধতি গত ভাবে জ্ঞান লাভের পক্রিয়াকেই শিক্ষা বলে তবে শিক্ষা হলো কোনো শিক্ষা হলো সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ একজনের মধ্যে একটা সম্ভাবনা আছে সে তার ভিতর থেকে যে বিকাশ টা হয় সেটাই হচ্ছে মূলত শিক্ষা শিক্ষা কে আবার আমরা বাংলা শিক্ষা শব্দটি আবার এসেছে শাঁস ঘাতক থেকে যার অর্থ শাসন করা উপদেশ দান করা শিক্ষা যে শুধু certificate এর শিক্ষা তা নয় মূল উদ্দেশ্য হচ্ছে নৈতিক চরিত্র আদর্শ সবকিছু মিলিয়ে এক কথায় শিক্ষা

ইংরেজি প্রতিশব্দ education latin শব্দ edu care থেকে education থেকে যার অর্থ বের করে আনা ভেতরের সম্ভাবনা টাকে বের করে নিয়ে আসা বা বিকশিত করা এটাই হচ্ছে মূলত শিক্ষা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নৈতিকভাবে নিজেকে গঠন করা এবং শিক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে সবার সামনে পরিচিত করা বা ভালোভাবে তুলে ধরা জি আপু বুঝতে পারছি আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আমরা কিন্তু শিক্ষাকে একটা certificate গন্ডিতে বেঁধে রেখেছি আবার দেখবেন school college প্রতিযোগিতা আসলে আমরা শিক্ষিত হচ্ছি না আমরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না আমাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাব সৃষ্টি হচ্ছে আসলে শিক্ষা কি শিক্ষা মানে নিজেকে শিক্ষিত করার পাশাপাশি নৈতিক গুণাবলী কে জাগিয়ে তোলা কিন্তু আমাদের মধ্যে যদি এই নৈতিক গুণাবলী গুলি না থাকে তাহলে সেই শিক্ষিত হয়ে কি কোন লাভ আছে আপনি লক্ষ্য করবেন আমাদের সমাজে প্রায় অনেক শিক্ষিত যুবক আছে যারা প্রায় নেশাগ্রস্ত হয়ে গেছে তাদের এটা কি তাদের শিক্ষার মধ্যে পড়ে না তারা কিন্তু তাদের নৈতিকতাকে ভুলে গেছে তাই শিক্ষাকে আমাদের শুধু certificate মতো গণ্ডিতে বাঁধা রাখলে হবে না certificate বাইরে হচ্ছে শিক্ষা আছে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। আমাদের school college এ স্যারেরা পাঠদানের শুরুতে আমাদেরকে নৈতিক কিছু উপদেশ দেয়। যারা এই নৈতিক গুণগুলি নিজের মধ্যে নিতে পারে আসলে তারাই প্রকৃত সুশিক্ষিত শিক্ষাকে আবার কিন্তু জাতের মেরুদন্ড বলা হয়েছে মেরুদন্ড ছাড়া মানুষ যেমন চলতে পারেনা শিক্ষা ছাড়া মানুষ কিন্তু চলতে পারে না তাই শিক্ষা কে জাতের মেরুদন্ড বলা হয় শিক্ষাকে মানুষের এক প্রকার শিক্ষাকে প্রাণী বলা চলে, শিক্ষা ছাড়া মানুষের জীবন অচল সুশিক্ষিত জাতি মানেই উন্নত আর শিক্ষা না থাকলে মানুষ অনেক উন্নত

পড়তে না জানলে মানুষ কিন্তু সেই জায়গাটার নাম চিনবে না জানবে না এবং তাকে অন্য মানুষকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু সে যদি শিক্ষিত থাকে পড়ালেখা জানে থাকে একটা জায়গায় লেখা দেখে সে বুঝতে পারবে যে এই জায়গাটা আসলে এটা

অন্যদিকে সোক্রেটিস এর ভাষায় শিক্ষার হলো মিথ্যার অপেনুদন ও সত্যের বিকাশ একেক জন দার্শনিক এক এক ভাবে বলেছেন অ্যায়রিস্টল বলেন

এখন আপনি যদি কিছু বলতেন জি আপু শিক্ষার সাথে নানা রকম আনুষঙ্গিক সংজ্ঞা রয়েছে সেইসব আমরা বাদই দিলাম এখন যদি আমরা চিন্তা করি সুশিক্ষা কি সুশিক্ষিত না কারণ আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পায় নানা রকম অরাজকতা কিন্তু একটা সময় এই অরাজকতার সৃষ্টির কারণেই কিন্তু একজন ব্যক্তি সেই ব্যক্তিটা যদি নৈতিক গুণাবলী বা সুশিক্ষায় শিক্ষিত না হয় সে তো সমাজের জন্য অকল্যাণকর হবে আমরা কিন্তু নিজেদের certificate মূল্য দি অন্য কিছু ভাবি না

শিক্ষিত গণ্য দান নয় আমাদের স্যারেরা আমাদেরকে সবসময় বলতেন যে নৈতিক গুণাবলী মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সমাজের ফুটপাতে অসহায় মানুষদের যদি আমরা তাকাই তাদেরকে আমরা মানুষ বলে উচ্চ শিক্ষিতরা মনে করি না আসলে এটা কি শিক্ষিতের গুণ আপনি যে কথাটা বলেছেন তা কিন্তু ঠিকই বলেছেন আবার আর এক কথায় অ্যায়রিস্টল আর একটা জিনিস বলেছেন শিক্ষা নিয়ে শিক্ষার শিখরে স্বার্থে তেতো হলেও এর ফল মিষ্টি পড়াশোনা করতে শিক্ষিত হতে কষ্ট হলেও পরবর্তীতে এই ফলটা অনেক মিষ্টি পায় আবার john adam's বলেনশিক্ষা হলো দ্বিমুখী পক্রিয়া শিক্ষার মাধ্যমে অনেক কিছুই করা যায়। তারপরে শিক্ষার প্রথম কাজ কৌতুহলে কৌতূহলের শিখে ফেরা আম আমরা যদি মানে শিক্ষকের কাছে পড়াশোনা করতে না যেতাম আমাদের মন পাল্টানোর চেষ্টা

শিক্ষার মাধ্যমে আমরা অনেক উন্নত হচ্ছে এবং উন্নত চরম শিখরে পৌছাচ্ছে

শিক্ষা হলো জাতির সভ্যতার একটি রূপ একটা জাতি কিভাবে সম্ভব হয় আমরা যদি শিক্ষিত না হতাম আমরা কি সভ্য হতে পারতাম কখনোই সভ্য হতে পারতাম না আমরা কোন কিছুই জানতাম না মানুষের সাথে কিভাবে আচরণ করা লাগবে কখন কি বলা লাগবে এসব জানতাম না। শিক্ষার মাধ্যমে আমরা সবকিছু জানতে পেরেছি এবং শিক্ষা ছাড়া মানুষের জীবন অচল সেটাও বুঝতে পেরেছি। জি শিক্ষায় জাতির মেরুদন্ড আমাদের সমাজে বর্তমানে প্রায় শিক্ষিতের হার অনেক বেড়েছে সরকার এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আমারা যদি প্রাথমিকের দিকে তাকায় তাহলে দেখতে পায় আমরা কিন্ত সরকারের থেকে বিনামূল্যে পঞ্চম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই পাচ্ছি আবার high school যার জন্য দেখি উচ্চমাধ্যমিকে সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বই দেওয়া হচ্ছে এই বই দেওয়ার মাধ্যমে শিক্ষিতের হার কিন্তু বাড়ছে প্রত্যেক মানুষ শিক্ষার প্রতি ঝুকছে তাছাড়া সরকার উপবৃত্তির ব্যবস্থা করেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিশু উপবৃত্তি পাওয়ার মাধ্যমে তাদের আর্থিক যে অসচ্ছলতা রয়েছে সেটা কাটিয়ে উঠতে পারছে। তাছাড়া আমাদের সমাজে অনেক অনেক দরিদ্র মানুষ। পরিবার রয়েছে যারা শিক্ষার বিষয়ে অজ্ঞ সরকার বর্তমানে এই সুযোগ সুবিধা দেওয়ায় তারা শিক্ষার প্রতি অনেকটা এগিয়ে গেছে। আর একটা জিনিস দেখবেন মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষার কোন শেষ নেই মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিখাই যাচ্ছে শিখেই যাচ্ছে। শুধু বই আর সার্টিফিকেটের শিক্ষা গ্রহণ করছে তাই না

শিক্ষিত মানুষ কিভাবে চলবে দুজনের পার্থক্যটা কিন্তু অন্যরকম তার পোশাক আশাক আচার ব্যবহারে বোঝা যাবে তিনি একজন শিক্ষিত জাতি। আর মূর্খ জাতি যিনি যার শিক্ষা নেই তাকে কিন্তু দেখলেই বোঝা যাবে আসলে তিনি কেমন শিক্ষা অনেক কিছু পরিচয় বহন করে শিক্ষিত জাতি মানেই বেশ উন্নত

একজন শিক্ষিত মা চেয়েছেন কারণ আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব গোরা থেকেই যদি শিক্ষিত থাকে গোড়াটা যদি মজবুত থাকে তাহলে কিন্তু সমাজ মজবুত হবে

শিক্ষাটা প্রত্যেক মানব জীবনে গুরুত্বপূর্ণ একটা শিক্ষিত মানুষ একটা কাজ করার আগে দশবার ভাববে এবং ভালো মন্দ বিষয়ে তার একটি ধারণা আছে আবার দেখবেন একজন শিক্ষাহীন মানুষ মূর্খ অজ্ঞ মানুষ সহজেই একটা কাজ করে বসে থাকবে। সে হেদায়েত জ্ঞান টুকু চিন্তা করে না। যা সমাজের জন্য অকল্যাণ হলেও রাষ্ট্রের জন্য না নিজের জন্য সে শুধু নিজের কথাটাই ভাবলো সেটা কিন্তু ঠিক নয় তাই শিক্ষা শুধু আমাদের প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুসিক্ষায় শিক্ষিত হতে হবে এবং দেশের উন্নয়ন করতে হবে।

হ্যাঁ এটাই প্রত্যেকের ব্রত হওয়া উচিত আবার মানুষের বুদ্ধির বিকাশ ঘটাতে শিক্ষার মাধ্যমে এর বুদ্ধি ঘটানো সম্ভব এর তুলনাই হয় না আবার আপনি কাউকে শেখাতে গেলেন তাহলে কিন্তু আপনিও এটাই শিখলেন চেনা একটা প্রবাদ আছে আমি শুনলাম আমি ভুলে গেলাম আমি দেখলাম এবং মনে রাখলাম আমি করলাম এবং বুঝতেও পারলাম না। আমি যা শুনলাম সবকিছু আমাকে নিজের মতন করে মনে রাখতে হবে শিখতে হবে একজন শিক্ষক কিন্তু একটা জাতিকে উন্নত করতে পারে আবার অনুন্নত রাখতে পারে সবকিছু কিন্তু শিক্ষকের হাতে একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে কেউ বলতে পারে না যে তার প্রভাব কোথায় গিয়ে শেষ হবে তার শিক্ষার কোন শেষ নেই একটা জাতিকে শিক্ষিত হতে হলে তাকে অনেক দিক বিবেচনা করে চলতে হবে কোন দিকে গেলে ভালো হবে মন্দ হবে সেটা কিন্তু শিক্ষারই একটি অংশ শিক্ষিত জাতি কিন্তু সবকিছু করতে পারে না। শিক্ষিত জাতির দ্বারা একটা অনুন্নয়ন ঘটানো সম্ভব নয় সে যদি একটা কাজ করতে যায় তাহলে তার মনে হবে এটা হয়তো ঠিক নয় দশ বার তাকে ভাবতে হবে

ভালো কিছু করা

আমরা সুশিক্ষায় শিক্ষিত হব এবং প্রতিটা কাজে প্রতিটা কর্মে তার প্রভাব ফেলবো আর যদি আমরা অশিক্ষিত থাকি

ইংরেজরা নানাভাবে ঠকিয়ে গেছে আজ তারা যদি শিক্ষিত থাকতো তাহলে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারতো কিন্তু আজ তারা শিক্ষার অভাবে এতটা হয়েছিল এবং যার ফলাফল ভয়াবহ হয়েছিল শিক্ষা ছাড়া জাতি চলা আঁচল প্রত্যেকটা জাতির মেরুদন্ড হচ্ছেই শিক্ষা, তাই বলা হয় শিক্ষায় জাতির মেরুদন্ড আমাদের প্রত্যেকের উচিত সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা

সার্টিফিকেটের শিক্ষা হয় তাই নয় কিন্তু শিক্ষা মন আর তার সবচেয়ে বড় সম্পদ শ্রেষ্ঠ কোণ গুলির মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটি বিকাশ ঘটায় শিক্ষার মাধ্যমে মানুষের গঠনের পরিবেশ নয় হয় উত্তরাধিকার উত্তরাধিকার মুখ্য ভূমিকা পালন করে শিক্ষার মধ্যে অনেক কিছু আছে মানুষ জন্মগতভাবে কিছু শিখে মানুষ ভুলে গিয়ে school college কিছু শিখে শিক্ষার কোন শেষ নেই কারো সাথে কোন একটা কাজে গিয়ে শেখে practically কাছ থেকে শিক্ষা বিভিন্নভাবে শেখা যায় আর শিক্ষাটা যাচাই করা ও মানুষের আচার-আচরণের দেখেই বোঝা যায় সেটা কি শিক্ষা হয়েছে না হয়নি বোধক গমন নয় Albert Einstein এ কথা বলেছেন আমাদের প্রথম হাতে খড়ি হয় আমাদের মায়ের কাছ থেকে আমরা মায়ের কাছ থেকে কিন্তু প্রথম শিক্ষাটা লাভ করি আসলে মা হচ্ছে মমতাময়ী। তাইতো একজন মা যদি শিক্ষিত হয় তাহলে সেই সন্তান ছোট থেকেই সুশিক্ষায় বড় হয় আসলে মমতা মইর কুলে আমরা সকলে বড় হই আর সেখান থেকেই আমাদের ফারদান হাতে খড়ি হয় আর সেটা শিক্ষার কোন শেষ নেই

শিক্ষার মাধ্যমে দেশ এবং জাতি কে একমাত্র উন্নত করা যেতে পারে যে জাতি যত শিক্ষিত শিক্ষা মানুষের জীবনের মূল চালিকাশক্তি শিক্ষকরা জাতি গড়ার নিপুণ কারিগর এজন্য নেপোলিয়ন বলেছিলেন তিনি নাকি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমায় একটা শিক্ষিত জাতি দেব শিক্ষায় শিক্ষায় মুক্তি শিক্ষা মানুষের জীবন টাকে প্রসারিত করে এবং শিক্ষায় পারে দেশকে দারিদ্র মুক্ত করে গড়তে শিক্ষা মানুষকে সকল অবস্থায় সহনশীল হতে শিখায় শিক্ষা হ্চ্ছে ধনাগার সাংস্কিতি এই সাংস্কিতি একপ্রকার মৃর্তু নেই দেশের কি শিক্ষা সফল হলে অন্য সকল তাই শিক্ষা যিনি মানে সুশিক্ষায় শিক্ষিত তার তুলনা হয় না শিক্ষা যিনি দান করেন তিনি আলোকিত মানুষ শিক্ষা তার জীবনকে আলোকিত করে শিক্ষার অর্জন ই শুধু চিন দেশে যেতে হলে যাও জি আপু আপনার সাথে কথা বলে আমার অনেক ভালোলাগলো কারণ আমি অনেক অজানা তর্থ জানতে পেরেছি শিক্ষা বিষয়ক জ্ঞান লাভ করতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ

এবং পরে আপনার সাথে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আপনাকেও ধন্যবাদ আশা করি ভালো থাকবেন ভালো থেকেন আল্লাহ হাফিজ আসসালামুয়ালাইকুম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

হ্যাঁ কেমন আছো? এই আছি তুমি কেমন আছো? আমি ভালো আছি তখন না কথা বলতে বলতে আর সমস্ত ব্যাপারটা আলোচনা করা হলো না। হুম হুম হুম সেতো অবশ্যই কাজ ছিল তো সেইজন্য আরকি সবসময় তো আর আহ phone এ কোথা বলা যাবেনা বা কাজ থাকলে তো কাজতো করতেই হবে। যাই হোক এখন free আছি তাই phone করলাম তো কী করা হচ্ছে এখন? কী করবো বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম তারপর তোমার phone টা আসলো দেখলাম তুমি আবার phone করেছো বলে আবার তোমার সাথে কোথা বলতে শুরু করলাম। হুম হুম তো তখন আহ কোথা হচ্ছিলো ওই যে সেই plantation এর ব্যাপার নিয়ে তো তাহলে তোমরা তো college থেকে করছো না? হ্যাঁ হঠাৎ করে একটা বৃক্ষ আহ খুব একটা মানে অনুষ্ঠান করে হচ্ছে তার দুদিন পরে বৃক্ষ গোটা পরিবেষ দিবসও আসছে তার জন্য একটা college থেকে উদ্যোগ নেওয়া হলো যে বৃক্ষ এরকম একটা বড় সড় করে অনুষ্ঠান করা হোক, প্রায় তোমার দুদিন ধরে চলবে